হম thank youwelcome

অনেক গল্পই পড়া যায় কিন্তু এখানে আমি পড়ব এর গল্প। ঠিকাছে? রবিন্দ্রনাথ ঠাকুর তো আামদের nobel পুরস্কার পেয়েছে ঠিকাছে? উনি ঠাকুরের পর্যায়ে চলে গেছেন তাই জন্যে নাম ‍ওনার ঠাকুর রবিন্দ্রনাথ ঠাকুর ঠিকাছে? অনেক রবিন্দ্রনাথের গল্প আছে অনেক বড় তারপর হচ্ছে বাবার

যেমন একটা এখানে মূল্যবান কথা আছে কবিওয়ালা নামে এক কবির শ্রেণীর উদ্ভব হয়েছিল তাহার রচয়িতা কবিতা বা গান কবি গানের এই সংজ্ঞা দ্বারা চিহ্নিত হয়েছেন আচ্ছা main main point গুলা আমি পড়ে শুনাচ্ছি ঠিকাছে

অনেককিছুই আছে এখানে আমি পড়ে শোনাতে পারবো এক একটা করে ঠিকাছে যেমন যেমন রাজা, আমি একটা গল্পই শোনাই যেমন রাজা রাজার কী রাজার একটা রাজ্যেই ভাগ আছে ঠিকাছে রাজা একটা রাজ্যেই সে সবকিছু করতে পারবে ঠিকাছে কিন্তু ফকিরের পুরো দুনিয়া বুঝলে ফকিরের পুরো দুনিয়া রাজা তো অনেককিছু করতে পারে তাই না? রাজার পুরো রাজ্যটাই তো রাজার পুরো রাজ্যটাই রাজার হলে রাজা সবকিছু করতে পারবে কিন্তু সবাই সবকিছু করতে পারবে রাজার মত? পারবেনা কেন পারবে না? রাজার কাছে সবকিছু আছে রাজা যেটা চায় সে সেটাই পেয়ে যাবে সবকিছু পেয়ে যাবে কোনো তার problem ই হবে না ঠিকাছে আমরা এখানে অনেক কিছু গল্প থেকে জানতে পারি অনেককিছু story ও জানতে পারি গল্প এখোনে তো গল্প বলে কিছু হয় না সবই ঘটনা আমরা ঘটনা থেকেই তো গল্প শুনি না? অনেকসময় আমরা ঘটনা প্রথমে বলি ঘটনাটাই গল্পের রুপে পরিণত হয়ে যায় কী? তাই না অনেক সময় অনেক সময় অনেক অনেক সময় অনেক সময় আমরা দেখেছি গল্প ঘটনা অনেক কিছু

গল্প অনেক কিছু হয় ঠিকাছে এখানের মধ্যে আমি ছোট ছোট গল্পই বেছে নেবো ঠিকাছে কারণ আমার ছোট ছোট গল্প বলতেই ভালো লাগে হ্যাঁ বড় গল্পও বলা যায় বড় গল্প কি অনেক বড় গল্প আছে অত বড় গল্প তো আমরা আর শোনাই না আমরা ছোট গল্প শুনিয়ে ঠিকাছে এখানে যে গল্পের বই থেকেই পড়তে হবে এটা কোনো mandatory না গল্প হল সোজা কথা

কোনো শরৎ শ্যাবণ দিনে দিনে তিলে তিলে যে বেদনায় উৎখাত মধুর হয়েছে নিঃশব্দ বার ভরছে বিপুল টানে তারে আজ দেবো কোন সুর? তোমার ধূসর স্মৃতি, তোমার কাব্যে সুরভিতে লেগেছে সন্ধ্যার ছোঁয়া প্রাণ ভরে দিতে হেমন্তে শিশিরের আমি পারিব না প্রশান্ত সূর্যাস্ত দিগান্ত যে রাগ রক্তিমা লেগেছে প্রাণে পরে সাহস স্মৃতির ঝড়ে মুছিয়া যাবে কী তার সীমা? তেমার সন্ধ্যার ছায়াখানি কোন পথ হতে মোরে কোনো পথে নিয়ে যাবে টানি অনেককিছু এই সব রবিন্দ্রনাথ এটা সুকান্ত ভট্টাচার্যের লেখা অনেককিছু এখানে রবিন্দ্রনাথকে নিয়েই বলেছে ঠিকাছে? কোনো problem নেই রবিন্দ্রনাথকে নিয়ে বলেছে যেমন এখানে জননী ভারতবর্ষ অনেককিছু আছে আমাদের ভারতবর্ষের গল্প যদি শুনতে চাও তাহলে আমাদেরকে ঠিকাছে এখানে আমাদের ঋষি মণি সবাই ছিল ঋষি মণিরা সবাই ছিল কী তাই না? এখানে ঋষি মণি এটা আমাদের ভারতবর্ষ কী? ভারতবর্ষে আমরা সবাই বাস করি ঠিকাছে? ভারতবর্ষ তো একটা ছোট জায়গা না অনেক বড় জায়গা অনেক অনেক বড় সেটা তুলনারও বাইরে অনেককিছু ভারতবর্ষ

তাই না? একটা রাজা ছিল ঠিকাছে আমি একটা রাজার বলছি রাজার story ঠিকাছে রাজা বলেছিল ঠিকাছে এখানে রাজা

প্রথম কিছু চালাতে গেলে প্রজাদের কথাই ভাবতে হয় ঠিকাছে? এখানে প্রজারা থাকলে তবেই তো রাজ্য চলবে না? রাজার সবকিছু আছে তাও রাজ্য চলবে না প্রজারা না থাকলে রাজ্য চলবে কোনোদিন? কোনোদিন চলবে না ঠিকাছে? এখানে আমরা ওরমই ছোট ছোট story বলি কী? তাই না? অনেককিছু গল্প গল্প মানেই কী সবকিছু সত্যি হ্যাঁ রবিন্দ্রনাথ ঠাকুরও ছিল ‍যখন অনেককিছু গল্প লিখেছিল উনি উনি ঠাকুর ঠিকাছে? যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লিখা ছিল সহজপাঠ আমরা যেটা ছোটবেলায় পড়তাম

বাংলা ভাষা বাংলা কথা এটাই তো আমাদের গর্ব না? উম তাই না? সবকিছু বুঝতে হবে

মানুষের উপরে কোনো কিছু আসে না এখানে অনেকসময় আছে তোমার হচ্ছে সূর্য কী প্রাচীন কালে সূর্যকে মানুষ পুজো করত কেন? সূর্যদেব কিভাবে তাপ উৎপন্ন হচ্ছে? সূর্য থেকে কীভাবে তাপ উৎপন্ন হচ্ছে? এখানে অনেক বড় ভাবে বলা যায় ঠিকাছে? অনেক কিছু বলা যায় সূর্য সূর্য না থাকলে এই যে আমাদের যে পৃথিবীর এত ভারসাম্য আছে সূর্য না থাকলে আমাদের পৃথিবীতে কোনো ভারসাম্য থাকত না আর মানুষও থাকত না

কারণ আমরা উভয়কে নিয়ে থাকি একদিন যদি সূর্য না ওঠে আমাদের অনেক problem হয়ে যাবে ঠিকাছে? একদিন যদি আমাদের চাঁদ না ওঠে

তেমন চাঁদকেও আমাদের দরকার তাই না? আমাদের সবকিছুই দরকার যেমন গরমও হয় তেমন শীতকালে ঠান্ডাও লাগে কী? আমাদের প্রকৃতিটা এরামভাবেই বানানো ঠিকাছে? যেমন গরম হলে আমরা কী পাখা চালাই কেউ AC ও চালায় ঠিকাছে? তেমন আমাদের ঠান্ডা লাগলে আমরা গায়ে কম্বল দিই অনেককিছু ব্যবহার করি তাই না? আমাদের এই ধরণ থেকে একটা একটা শিক্ষাও নিতে পারি আমরা কোনো মানুষ শিক্ষা নিলে শিক্ষা অনেক বাড়ে আমরা তো আর সবাই সবকিছু আর জানি না আর মানুষের বলতে শিখার কোনো শেষ নেই তুমি সবসময় শিখতে পারো একটা বয়স্ক লোকও সবসময় শিখতে পারে কোনো শিখার কোনো ইয়ে করে বয়স হয়না যে এই সময় তোমায় এটা শিখতে তুমি পরেও শিখতে পারো আজকেও শিখতে পারো আগামী দশ বছর পরেও তুমি সেই জিনিসটা শিখতে পারো ঠিকাছে কোনো কিছু problem হয় না ঠিকাছে এখানে অনেককিছু কবিতা আছে কবিতা যদি এক এক করে পড়া যায় না আজ এই দিন কেটে ভোর হয়ে যায়

আমরা এখানে প্রাচীন বাংলার স্থাপত্য শিল্প সম্পর্কেও জানি এখানে ছোট ছোট পাঠ আছে ঠিকাছে? যেমন অতিসংক্ষিপ্ততে এখানে বলছে ইট দিয়ে তৈরি ঘরবাড়িগুলো স্বল্পস্থায়ী হয় কেন? সাধারণ বাঙালী খড় কাঠ বাঁশ ইত্যাদি দিয়েই বাড়ি তৈরি হতেন কেন? প্রাচীন বাংলার ধর্মগত বাস্তকয় শ্রেণী কি কি? প্রাচীন বাংলার দুটি দুটি ঘটনা স্বরুপ তুমি বল এখানে অনেককিছুই বলা যায় স্বরুপ মানে এখানে তোমার perfect কোনো বলতে হবে না ঠিকাছে তুমি কিছু একটা বললে সেটাই মানুষ কী হয়? দাস মানুষ তো অভ্যাসের দাস মানুষ পড়তে পড়তে তবেই তো পড়া শিখে যায় আমরাও তো পড়তে পড়তে একদিনে পড়া শিখে যাই না আস্তে আস্তে time লাগে সব শিখে যাবে তাই না? এখানে অনেক কিছু অনেককিছু শেখা যায় যেমন যেমন একটা গল্প আছে আমি পড়ে শুনাচ্ছি ঠিকাছে? শেয়াল শেয়াল বলেছিল আঙ্গুরফল টক ঠিকাছে? শিয়াল কেন বলেছিল আঙ্গুরফল টক? আমরাা কী জানি এটা? একটা শিয়াল যখন আঙ্গুরটা পাচ্ছে না পাচ্ছে না বলেই সে বলে দিল আঙ্গুরফলটা টক তাকে তো কিছু বলতে হবে না? সে যে আঙ্গুরটা পায়নি সে তো এবারে পাচ্ছে না তা তারো তো একটা কষ্ট হচ্ছে, সে তখন বলে দিল শিয়াল আঙ্গুরফল টক তাই না? আমরা আঙ্গুল ফল টক শেয়ালের থেকেই জেনেছি কী? আশা করি ঠিক বলছি? শিয়ালের থেকেই জেনেছি আঙ্গুর ফল টক হম কারণ আমরা তো এখানে অনেককিছুই শিখি আমরা রোজই বলতে গেলে এক একটা করে শিখি সবাইকে বল বাংলা ভাষা ভালোবাসতে হবে না? ভালোবাসলে শিখলে সবকিছু হয়ে যায় এ কারণে সেরা সেরা গল্প আমাদের বাংলায় সবচেয়ে সেরা সেরা গল্প সবকিছু পড়তে পারব আমরা তাই না যেমন রবিন্দ্রনাথ ঠাকুর অনেককিছু গল্প লিখে গেছে কবিতা লিখে গেছে অনেক গল্প কবিতা রবিন্দ্রনাথ ঠাকুরের আছে আমরা আজো সেই গল্প পড়ি আজও ওনার লেখাই কবিতা পড়ি রবিন্দ্রনাথ ঠাকুরের বললাম না? first এই আমি বললাম ওই ঠাকুর হয়ে গেছে আমাদের মধ্যে নেই নামেই ঠাকুর রবিন্দ্রনাথের ব্যপারে কী বলবো রবিন্দ্রনাথ ঠাকুরের ব্যপারে? যাই বলবো আমার মনে হয় কম বলা হবে যাই বলি যাই বলবো তাই কম বলা হবে ছোট বললেও কম বলা হবে বড় করে বললেও কম বলা হবে রবিন্দ্রনাথ ঠাকুরের ব্যপারে সবকিছু কমই বলা হবে এখানে আমি আরো একটা বলছি ঠিকাছে? এখানে হচ্ছে অনেককিছু আছে যেমন হচ্ছে সাহিত্য ইতিহাস, ইতিহাসও আমরা পড়েছি আশা করছি ঠিক বলছি ইতিহাস ইতিহাসে কী জানা যায়? আমাদের প্রাচীনকালটাকে জানা যায় ইতিহাস পড়ে তাই না? ইতিহাস পড়ে আমাদের প্রাচীনকালটাকেই শুধু জানা যায় আর কিছুই জানা যায় না ইতিহাসও আমাদের পড়া দরকার, সবকিছুই পড়া দরকার অল্প অল্প করে তবে তো আমরা জানতে পারব না? তবে তো আমরা শিখতে পারব না? মানুষ কি সবকিছু শিখতে চায় না? আমরাও ছোট ছোট করে এক একটা করে সবকিছু শিখতে চাই ঠিকাছে? যত শিখব তত তো আমাদের ভালো না? আমার শেখার উপরেই তো জোর দিতে হবে না যত আমরা শিখবো তত তত তত ভালো আমরা সবকিছু শিখতে চাই খালি কেন শিখতে চাই? যাতে আর আমাদের problem টা না হয় শিখে গেলে আমরাও তো উন্নত হব যত মানুষ শিখবে তত তো update হবে না? শিখতে হবে সবকিছু পড়তে হবে জানতে হবে বুঝতে হবে ঠিকাছে? অনেক সময় আমরা অনেক ছোট ছোট কথায় রেগে যাই রেগে যাই তো কিন্তু ওটা ঠিক নয় আমাদের জিনিসটা আগে দেখা উচিত জিনিসটা বোঝা উচিত জিনিসটা কী হয়েছে আগে আমরা পুরো সম্পূর্ণ বুঝে তারপর আমরা রাগব না? আমরা তো মানুষ না? আমাদের ফট করে ছোট ছোট কথায় রেগে গেলে হবে? আগে জিনিসটা ভুল কী জিনিসটা ঠিক সেইগুলোও তো আমাদেরকে দেখেতে হবে না? আমাদের শুধু জিনিসটার উপরে focus দিলে হবে না আগে জিনিসটা ভুল কী ঠিক আগে আমরা দেখলাম তখন এবারে আমরা বলতে পারবো হ্যাঁ এই জিনিসটা ভুল ছিল এইটাকে এইটাকে হচ্ছে এটা ঠিক হচ্ছে এটা ভুল হচ্ছে তখন আমরা সবকিছু বলতে পারব কারণ যদি আমরা এটা পড়তে পারি সবকিছু বুঝতে পারি ঠিকাছে? তবে ঠিক ভুলের বিচারটা আমরা করতে পারব আমরা মানুষ ঠিকাছে এখানে যেমন বলা হয়েছে সবকিছুই যেমন জননী, জননী ভারত দেশ কবি পরিচিত দিজেন্দ্রলাল রায় জন্ম উনিশশো আঠারোশ তেষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু সতেরই may উনিশশো তেরো খ্রিস্টাব্দে উনিশে july আঠারোশ তেষট্টি খ্রিস্টাব্দে জন্ম আর সতেরই may উনিশশো তেরো খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল নদীয়া জেলায় কৃষ্ণ নগর জন্মস্থান হচ্ছে নদীয়া জেলায়

এখানে ওনারও অনেক ভালো ভালো গল্প আছে story আছে যেমন উনি একটা লিখেছে যেদিন সুনিল জলদি হইতে উঠলো জননী ভারতবর্ষ উঠিল বিশ্বে সে কী সে কী মা মুক্তি সে কী মা সেদিন তোমায় প্রবাহ ধরায় হইল বাধিল সবে জয় মা জননী অনেককিছু আমরা ছোট ছোট গল্প থেকেও অনেককিছু বুঝতে পারি অনেককিছু শিখতে পারি তাই না? যেমন এখানে তোমার হচ্ছে আমরাও যেমন দেখতাম cartoon cartoon যেটা বলে গোপাল ভাড় গোপাল ভাড়ের এখানে অনেক বুদ্ধি গোপাল ভাড় গোপাল ভাড়ের মত বুদ্ধি কারো নেই যখনই রাজার কোনো problem হত রাজা কোনো সমস্যায় আছে কোনো তার রাজ্য নিয়ে কোনো রাজা সে সমস্যায় ফেঁসে আছে কিছু রাজার সমস্যা হয়েছে তখনি কিন্তু আমরা cartoon এ দেখতাম গোপাল ভাড় রাজার সেই সমস্যাগুলো problem solve করে দিত গোপাল ভাড়ের বুদ্ধির কাছে কারো বুদ্ধি গোপাল ভাড় যেমন একটা রাজা একটা রাজাকে রাজা শাস্তি দিয়েছিল একটা প্রজাকে বলেছিল প্রজাটা কোনো দোষ করেছিল অবশ্যই ঠিকাছে প্রজাটা তখন বলেছিল দোষ করেছিল প্রজাটা তখন রাজা শাস্তি দিয়েছে বলছে উহু বলেছিল রাজা বলেছিল শীতকালে কনকনে ঠান্ডা পুকুরের জলে তাকে গলা পর্যন্ত দাড় করিয়ে রেখে দিয়েছে তাকে বলেছে তুমি এখানে দাড়িয়ে থাকো, তুমি যদি সারারাত দাড়াতে পারো তোমায় কিছু পুরস্কৃত করা হবে ঠিকাছে? তখন তো সে সারা রাত দাড়িয়েছে রাজার সামনে ঘরের সামনে একটা ডোম জ্বলছিল বলছে রাজা তখন রাজা বলছে তুমি এই ডুমটাকে দেখে তোমার গা গরম হয়ে ওটা তো হয় না না? তখন এবারে গোপাল ভাড় প্রজাটাকে সাহায্য করার জন্য রাজাকে বলেছিল ভাত তৈরি করছে বলছে আগে তো উপরের ভাতটা তৈরি হবে নিচে এরাম জ্বাল দিচ্ছে সবচেয়ে প্রথম এরাম হাড়ির উপরে হাড়ির উপরে হাড়ি হাড়ি হাড়ি দিয়েই গেছে ঠিকাছে তারপরে

সবকিছু বুঝতে হবে আশা করি ঠিক বলছি এখানে গোপাল ভাড়ের গল্প আছে অনেক কিছু গোপাল ভাড়কে এখনকার বাচ্চারা সবাই চেনে কেন চেনে গোপাল ভাড়কে? হম গোপাল ভাড় একসময় এমন কিছু করে গেছে না? যে এখন ছোটবেলায় এখনো যদি আমরা গোপাল ভাড় দেখি এখনও ভাববো হ্যাঁ গোপাল ভাড়ের এত বুদ্ধি গোপাল ভাড়ের মত বুদ্ধি নেই সে সবকিছু অসম্ভবকে অসম্ভব কাজকেও সে ঠিক করে ফেলত তার জন্য কোনো problem হত না তার অসম্ভব বলে কিছুই থাকত না সবই সম্ভব করে দিত ওটা আমরা এটাও জেনে থাকি যদি কোনো কাজকে না কোনো কাজ তোমার কাছে যেটা অসম্ভব হয়ে গেছে ঠিকাছে আমি যদি অসম্ভবটাকে অ টা সরিয়ে দিই সম্ভব আমি একদিন coaching এ পড়তে গেছিলাম আমার sir sir বলেছিল তুমি এই অংকটা করো আমি বললাম sir সামান্য পারব অংকটা sir তখন আমায় একটা কথা বলেছিল তুমি সামান্যটাই করো আমি তার আগে একটা খালি অ বসিয়ে দেব